এটি একটি স্কুল বা স্কুলের মত লাগছে স্কুল বা ব্লকের মতন।

তারপর এখানে অনেক টেবিল আছে টেবিলের মধ্যে ল্যাপটপগুলো আছে।

খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে রেস্টুরেন্টটি রেস্টুরেন্টটির মধ্যে একজন লোক আচে।

অনেকগুলো ক্রিম অনেক কিছু অনেক ফেসিয়াল এবং কিছু আছে হেয়ার ।

বাচ্চাটি পাইপ দিয়ে জল দিচ্ছে ফুল গাছের মধ্যে।

রাখার দায়িত্ব আমাদের ছেলেটি অনেক ভালো ছেলেটি অনেক সুন্দরভাবে ফুল গাছটিকে মধ্যে জল দিচ্ছে।

এই ময়দানটা আমাদের আগরতলাতে উপস্থিত।

অনেকগুলো পার্টির পতাকা আছে সি_পি_এম বি_জে_পি তারপর দোকানগুলোর ওপর সাইনবোর্ড লাগানো আছে।

এটি একটি বিল্ডিং বা কোনো মন্দিরের ফটো দেখা যাচ্ছে মন্দিরটি এখানে সুন্দরভাবে হোয়াইট কালার করে রেখেছে।

তাতে হোয়াইট এই মন্দিরটি খুবই সুন্দর লাগছে দেখতে কম্বিনেশনটা খুব ভালো দেখা যাচ্ছে।

অনেকগুলো বই দেখা যাচ্ছে দোকানটির ভেতরে অনেক সুন্দরভাবে।

বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ওরা ভিজে ভিজে ভিজে যাচ্ছে।

এটি হয়তো টিনের ছিল এখন এটাকে অনেক সুন্দর ভাবে বানিয়েছে।

নীচে আবার সাদু র সাদা রং করা হয়েছে।

পাকৃতিক সুন্দর্য এইভাবে বজায় রাখবে।

ফরেন্সিক সাইন্স ইউনিভার্সিটি ইউনিভার্সিটির সেমিনার হল মনে হচ্ছে হলটি অনেক সুন্দর।

অনেক সুন্দর ভাবে হাঁসগুলো জলের মধ্যে আছে উপরে অপজিট সাইডে হয়তো মাছ আছে।

দোকানটি অনেক ছোটখাটো একটি দোকান দেখা যাচ্ছে দোকানের মধ্যে লাইট দেখা যাচ্ছে

বিল্ডিংটির উপর আকাশটি অনেক সুন্দর দেখা যাচ্ছে।

মোটরসাইকেল অনেক মানুষজন তারপর দোকানও আছে এখানে কারেন্টের--